ফলের দোকানে যে সামনে অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে অনেক মানুষ ভিড় করে আছে। এবং উঁচু উঁচু অনেক গাছও দেখা যাচ্ছে ছবিটির মধ্যে কারেন্টের তার আছে কারেন্টের পোল আছে।

এই চিত্রটি অনেক ভালোভাবে তোলা হয়েছে এবং অনেকটাই সুন্দর লাগছে ছবিটি দেখতে সাদা ও নীল রঙের একটি মসজিদ দেখা যাচ্ছে মসজিদটি অনেক বড়।